নাটক বলতে web series এর মতো আপনি কি দেখসেন? না না এটা দেখা হয় নাই কেমন শুনছি এটা সম্পর্কে অনেকে বলছে আলোচনা. হ্যাঁ এটা অনেক ভালো মানে romantic thriller এর মতো ওখানে romantic এর ভেতর ধরেন time travel এর বিষয়. আচ্ছা আচ্ছা এই সম্পর্কে একটু বলেন তো এই বিষয়টা কেমন আর একটু একটু শুনি তাহলে হয় তো আগ্রহ পাবো.

আর আপনি এটা binge এর মধ্যে দেখতে পাবেন binge website আছে OTT Platfrom হ্যাঁ হ্যাঁ এটা করব আচ্ছা তা আর কি করা হয় আপনার অবসর time এ আর কিছু করা হয় cricket এর পাশাপাশি? অবসর time এই তো বললাম তো game খেলি cricket খেলি movie দেখি গান শুনি এই তো এগুলাই

আচ্ছা হিন্দি হিন্দি গান শোনা হয়?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 আচ্ছা কার গান ভালো লাগে ভীষণ? কার গান ওরকম fixed পছন্দের কেউ নাই. যেমন ধরেন আতিফ আসলাম আছে আতিফ আসলামের গান ভালো লাগে, তারপর সোনু নিগমের গান ভালো লাগে হিন্দির মধ্যে. আরো দু তিনটা আছে আমার আহ শানের গান ভালো লাগে এই তো আরো দুই তিনটা থাকবে এরকম নাম মনে পড়তেসে না.

আমার অবশ্য আতিফ আসলাম এর ভালো লাগে এরপর অরিজিৎ সিং এর ভালো লাগে আর এখন জুবিন, খুব ভালো করতেছে জুবিন নটিয়াল এর গুলো শুনি ভালোই লাগে পাশাপাশি. তবে ইদানিং হিন্দি গানগুলা মনে হয় না আগের মতো অতো quality full ধরেন বছরে চার পাঁচটা ভালো গান আসে. ঠিক বলসেন, এটা ঠিক বলসেন আগের মতো তেমন গান ভালো না. যেমন যেমন কেকে কেকে ছিল কেকের যুগের গান গুলো. ও ওর গানও অনেক ভালো লাগে আমার. হ্যা ওই গানগুলো এখনো তো মানুষ শুনে আমার এখনো খুবই ভালো লাগে. সুন্দর ছিল এখন তো সব.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 copy করেও যদি ভালো করে গাইতে পারতো তবুও একটা কথা ছিল এখন বেশির ভাগ গান ভালোই হয় না.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 হইসে ওই যে একটা কি বলে না autotune এর যুগ. হ্যাঁ হ্যাঁ সবগুলা গানই বাংলা হিন্দি enlish সবাই এখন আহ autotune করে করে করতেসে.

যার কারণে গানের আর সৌন্দর্যটা থাকতেছে না একদমই না. হ্যাঁ আপনি বলুন কি বলতেসিলেন?

হ্যাঁ সেটাই মনে হচ্ছে এখন উম দিন দিন quality down rate হচ্ছে আর কি. সবকিছুর সৌন্দর্য হারিয়ে যাচ্ছে যে আগের যে আমাদের যে সুন্দর সুন্দর গান পেতাম এরকম গানও নাই.

তাই না recently একটা movie বার হইলো পাঠান ঐটা কি আপনি দেখসেন? না ঐটা দেখা হয় নাই but ওটা সম্পর্কে অনেক আলোচনা তো হচ্ছে দেখলাম. ঐটা নাকি অনেক record টেকার্ড ভেঙেছে. এক সপ্তাহে মনে হয় সাতশো কোটি আয় করে ফেলেছে already. সাতশো কোটি পার হইছে তাহলে তো এক হাজার কোটি ধরেই ফেলবে খুব জলদি. হ্যাঁ সেটাই মনে হচ্ছে. উম horror film বার হইসে এইজন্য এখনো দেখি নাই.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 না এইগুলা এখন অবশ্য আহ খেলাধুলা হয় না আগে খেলাধুলা করতাম. এখন খেলাধুলাটা একটু কমে গেসে যদি বলেন. উম এখন আসলে খেলাধুলার জন্য তেমন একটা মাঠ বা খালি জায়গা বা মাঠ তেমন একটা পাওয়াও যায় না.

হম আগে ছোট থাকতে যেমন ধরেন বাসার আসে পাশে অনেক মাঠ থাকতো.

হ্যাঁ এর জন্য আরো খেলা হয় না এটা আমার একটা খেলা ছাড়ার এটাই একটা কারণ হইসে. আমরা আগে যেই জায়গায় খেলতাম এখন ওই জায়গায়. অনেক জায়গা উধাও হয়ে গেছে বলতে গেলে building উঠে গেছে. হম দিন দিন শুধু খালি জায়গাগুলা building ই উঠতাসে যেমন একবছর আগে যেই মাঠে খেলসি আজকে ওই মাঠে গিয়ে দেখি ওই মাঠ আর মাঠ নাই ওখানে building এর কাজ চলতাসে. হম হম হম এখন অবশ্য এটা এটার কারণেই নতুন নতুন যে ছোট বাচ্চারা এইজন্য খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে. দেখা যাচ্ছে এরা শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের সময়ের মতো আর না আমরা তখন অনেক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

হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে একটা সত্য যেটা সুযোগ পেতে হবে যে খেলাধুলা আসলে তাদের যে একটা মনোরম বা খোলা পরিবেশ লাগবে ওটা তো নাই, থাকলে তো করতে পারতো.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 আচ্ছা রিশাদ ভাই তাহলে আজকে তো অনেক কথা হলো, অনেকদিন পর আশা করি এরপর নিয়মিত যোগাযোগ হবে. হ্যা okay আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কথা বলার জন্য ভালো থাকবেন okay.

কি খবর? কেমন আছো? কি চলছে আজকাল?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

বলতে কি হবে একটু ঐ financial matter একটু খানি চলছে। এখন তো job টা ও আর নেই। ঐ job টা করছিলাম ওটা ছেড়ে দিয়েছি একটা ভালো job এর জন্য। তো এখন একটুখানি তারপরে lockdown এর জন্য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

তো ঐ আর কি। তোমার অবস্থা কি? কি করছ এখন? ঐ job করছি। তুমি একটা করতে না ঐ টা কি হল? ঐ এখন চলছে না, lockdown এর পর তো অবস্থা খারাপ। ও কি হবে কে জানে। তারপর ওতে তো ঐ government funding তান্দিং সব কাটে না। আর এমনি বাড়িতে কেমন আছে সবাই?

ছেলে মেয়ের যা পড়াশুনার খরচ, তো যাচ্ছে বল? এই আমি একটা তো আগে gym এর trainer এর job করতাম as a part time ওটা তো আসছিল মোটামুটি কিন্তু ওতে এমন involve হয়ে গেছিলাম last এ তো আর acting এর দিকে কিছু ফারাক হছিলোনা। আহ তো ঐ আরকি । এমন না যে আহামরি কিছু টাকা পয়সা ও পাচ্ছিলাম ওতে যে কাছের প্রতি চাপ হয়ে যাচ্ছিল ঐ জায়গা টা। তো ঐ জন্য ওটা ছারলাম। তারপর ছাড়ার পর আর কোনও try ও করিনি আমি কারণ acting এ একটু focus টা ও তো এই করে যাচ্ছি।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 এখানে এসছি এতোগুলো টাকা পয়সা নিইয়ে লোকজনের থেকে ধার ফারা করে হ্যাঁ, এবার যদি কিছু না করে যাই তো এমন চাট তো খাবো আর financial crisis ওটা আর ও বেড়ে যাবে। এই হচ্ছে অবস্থা। কিছু ভালো কাজ বাজ হলে কিছু refer করো বুঝলে। একটা আছে কাজ but ঐ টা তে কি ঐ যে দু আড়াই হাজার টাকা invest করতে হবে তারপরে রোজ আহ দু আড়াই হাজার টাকা invest করতে হবে

আছে একটা কাজ। তারপরে আহ আমার তো ঐ ইচ্ছে নেই। তারপরে তোমার under এ আবার দুটো লোক অন্তত আনতে হবে, তাকেও আবার দুটো লোক আনতে আর এমনি কাজে বেশি কিছু কাজে এ করতে হবে daily দশ মিনিট আহ দশটা ad দেখতে হবে। দশ মিনিটের কি এক মিনিটের ad থাকে, ঐ টা দেখতে হবে দশটা। okay okay দেখতে হবে মানে just চালিয়ে নিলে হুম। ফোনেই দেখতে হবে, চালিয়ে নিতে হবে। দশ মিনিট হল হয়ে গেল। আচ্ছা, আচ্ছা আছা। শুধু আমি খুব weak লাগছে। আহ তোমার network voice খুব break করছে। আছো কোথায়? আমিতো বাড়িতেই আছি, আর কোথায় থাকবো। কাজ নেই, কম্ম নেই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

সেরম কিছুই আসছে না। অল্প একটু down ই বলতে পারো। একটু না হলেও ভালভাবেই down

কোনও financial sector এ বা banking এ কোথাও পাই কিন্তু banking এ ও ওইটাই হচ্ছে তোমার ঐ কি বলে ঐ, ঐ টা ঐ চাকরি গুলোইআসছে তোমার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 হ্যাঁ, ঐ গুলোই আসছে তো ঐ সব sales job এ সে তো আমার ও নেই ওগুলোতে headache বেশি কাজের থেকে বেশি headache বেশি। তারপরে ঐ টা তে যে client এর কাছে আসতে যেতে হবে, আসা যাওয়া করা বাসে ট্যাক্সি তে যাও, বাইক এ যাও যাই হোক সেটা আমাদের নিজেদের খরচা।

হ্যাঁ। তাও সব client তো ওরকম তো অতো এ না না। সবাই তো online ই policy তলিসি করছে।

আমার এই টা ও একটু odd লাগছে যে ঐ job টা কি করে হবে।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 তবে কলকাতায় থাকলে কি হয় কলকাতায় যাই হোক তোমার কম পয়সার মধ্যে তোমার একটা দিন কেটে যায় একটা মানুষের দিন কাটাতে গেলে পঞ্চাশ টাকা enough যদি সে নেশা ভাং না করে। পঞ্চাশ টাকায় সারাদিন কেটে যায়। এই এখন যেখানে আছি এখানে তো বাপ রে বাপ কি জিনিসের দাম কলকাতার মানুষ এই জন্যই বুঝি যে কেন কলকাতায় চলে যায় সব নিজের দেশ ছেড়ে কলকাতায় কেন যায়। মুম্বাই তে আসে লোকে স্বপ্ন পুরন করতে, হ্যাঁ, সে স্বপ্ন পুরন হলে ঠিক আছে অসুবিধা নেই থাকতে But স্বপ্ন পুরন হওয়ার আগের stage টা সেটা কলকাতা তেই best তাইনা? কিন্তু সাতার কাঁটার জন্যে তো জলে তো নামতেই হবে না? পাড়ে বসে তো আর সাঁতার হবে না।

তারপর তবে আহ কি বলে আমার বেশি এই বাড়ি ঘর টা ও promoting হবে হবে করে আটকে আছে। আলাদা আগে এমন তাও কি নিজের বাড়িটা ছিল হ্যাঁ, এখন বাড়িটা মানে থেকেও নেই মানে বাড়ি তো ভেঙ্গে যাচ্ছে বাড়ি promoting করবো বলে তা আমাদের একটা আলাদা এখন rent এ থাকি কলকাতা তে, তো ওটা একটা আলাদা বাড়ি। তো ঐ যে লোণ নিয়েছিলে ঐ তা কত নিয়েছিলে? আর কোথায় থেকে নিয়েছিলে লোণ? লোণ টা তো বাইক এর জন্য, ফোনের জন্য নিয়েছিলাম। ফোনের টা করেছিলাম bajaj finance থেকে L&T finance থেকে করেছিলাম। L&T finance okay L&T finance হ্যাঁ। তো অনেক interest লেগেছে তাইতো? অনেক interest লেগেছে তাইতো? হ্যাঁ, মোটামুটি তোমার interest তো দিতে হয়েছে। মানে আমার বাইক এর আহ লোণের জন্য পঁচিশ হাজার টাকা আমার extra লেগেছে।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 তারপর বলও ঐ ভাবছি যদি আর চাকরি না পাওয়া যায় তালে কি করতে হবে। হ্যাঁ, ওটাই। চাপে রয়েছি। আচ্ছা ঐ যে job consultant গুলো থাকেনা, ঐ গুলোর consultancy গুলোর, অগুলো তো কি আর বলবো।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 Mainly তাঁর জন্যই গেছিলাম তো সে গিয়ে সে select হয়নি কিন্তু আমি select হয়ে গেছি। কিন্তু আমার ঐ job টা পছন্দ না, করার ইচ্ছে ছিলোনা। হুম, তা আমি বললাম যে আমি করবো না ও কে দেখো ও যদি select হয়, বলে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

হ্যাঁ, প্রথমে বলেছিল হাজার টাকা registration মোটামুটি job এ interview আসলে পাঠাবে, আর job পেলে প্রথম মাসের salary টা ওরা নেয়। তো ওখানে হচ্ছে হাজার টাকা দিয়ে করেছি তারপরে বলে আবার নে~ next interview এর জন্য আবার হাজার টাকা দিতে হবে। মানে ওটা খুব পার্টি হয়ে তাহলে তো এটা ওদের setting হবে। খুব চাপের ব্যাপার তো, কোন কোম্পানি এটা? এ এমন ভাবে তারপর job টা দেওয়ার আগেই consultancy মানে একটা চেনা পরিচিত ছিল, তো ঐ জন্য হয়েই যাবে job টা just তুই interview টা দে normal formality জন্য তো সে গেছিল, ব্যাস কোনও কাজ হল না। কিন্তু interview দিতে তো ক্ষতি নেই, কিন্তু এভাবে টাকা দিয়ে দিয়ে interview দেওয়াটা তো কোনও মাইনে হয়না না। একদমই মানে নেই। আর প্রতি টা interview যদি হাজার টাকা করে দিতে হয় তালে কি লাভ? আমিও ভাবছি দু, একটা consultancy দেখি পাই, কিন্তু এভাবে টাকা দিয়ে দিয়ে তো আমি যাবনা । টাকা দিয়ে কি লাভ? okay okay আর যত interview তে যাবো অতো টাকা দিয়ে তারপরে যদি job না পাই আর তারপরে প্রথম মাসে salary টা ও তো ওরা নিয়ে নেবে তাইতো?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

genuine এ consultancy যদি থাকে তালে তো ওরা তো একবারেই

হ্যাঁ, but genuine গুলো তো এখন কি রকম হয়, যেগুলো genuine সেগুলো তো প্রথমে আগে interview দাও, job পেলে ওদের সাথেই থাকে পুরোপুরি কোম্পানি এর সাথে direct কথা বলা থাকে, যে প্রথম মাসের salary টা দেবে তারপরে তোমার job এ entry হবে। মানে কোথাও interview পেলে, job পেলে প্রথম মাসের salary টা ঢুকবে তারপরে ওরা টাকা নেবে। এগুলোই genuine হয় হ্যাঁ, সেটাই তো। দেখছি আমি যদি কিছু পাই তমাকে জানাব। করে ও তো হয়ে যাবে। হবে কি? করতে যদি private tuition private tuition পড়াবে বাচ্ছাদের? জানি না গো আমার idea নেই। না তুমি যদি চাও আমি জিজ্ঞেস করতে পারি কাওকে।

তুমি কোন ক্লাস এর বাচ্ছাদের পড়াতে পারবে কি পারবে না, কি কি subject পড়াতে পারবে

আমিতো পরিয়েছি তারপরে তো তুমি কিন্তু তুমি বাচ্ছা কে guide করতে পারবে কিন্তু মুখস্ত তো বাচ্ছাকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক।

হ্যাঁ এটা ভালো বুদ্ধি দিয়েছ একটা। হ্যাঁ, এটা বুদ্ধি দিয়েছ ভালো। যাই হোক ভেবে দেখ এটার জন্যে কি করবে না করবে। একটা option থাকছে না। এটা না হলে but এখন tutiony যা ব্যাপার হচ্ছে এখন সব মানে branded sir ফের এসব ছাড়া এখন কেও আর দেখে ও না। Brand এখন স্যার নামে ও এখন brand সেটা তো এসব coaching class গুলো যেটা কথা বলছ। হম, ঐ এখন এমনিতেও লোক এ brand দেখে পড়ায়। নতুন স্যারদের প্রতি ছোট ছোট বাচ্ছাদের জন্য তো অতো বড় coaching center এর দরকার নেই।

ঠিকাছে চল আমায় জানিও কি করবে, হ্যাঁ।

ঠিকাছে। Bye bye. হ্যাঁ, প্রদীপ আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই বসেছিলাম। তুমি কেমন আছো বলো? মানে কি করছো? তোমার বাড়ির সবাই ভালো আছো তো?

আমি বসে আছি। বা একটু পরে আবার রান্নাটান্না করবো। কাজ তো এখন একটা খুজ্জি। এবার দেখা যাক। হ্যাঁ, BTech আমার এখনো শেষ হয়নি। এখনো চলছে। তো তার মধ্যেই ভাবছি যে একটা কাজ যদি পেয়ে যাই, তাহলে করবো। হ্যাঁ, আমি তো ওটাই ভাবছি। এবার যেইটা পাবো সেটাই করবো। এখন তো পরিস্থিতি যা কাজের জানোই সব।

প্রথমত তো আমাদের এইটা মানে প্রথম বর্ষ চলছে। ঠিক আছে। তো সেরকম কিছুই শেখায়নি। আর আগের যে মহাবিদ্যালয়তে আমি ছিলাম। সেটাতে আসলে যখন আমাদের শেখানোর সময়টা আসে সেটা হচ্ছে কি তোমার এই lockdown এর জন্য বন্ধ হয়েগেছিল আমাদের মহাবিদ্যালয়। তো সেই কারণে আমরা কিছুই শিখতে পারিনি। তো তোমার কি মনে হয় যে কোন ভাষার উপরে কাজটা শিখে করলে ভালো হয়। একটু জানালে খুব ভালো হয় আরকি।

খুব ভালো লাগলো শুনে যে তুমি বললে আমায় সাহায্য করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কি উম মানে বলতে পারবে এরকমই কিছু যে কার উপরে করলে মনে হয় ভালো হয়। তোমার কিছু অভিজ্ঞতা আছে এইসবের উপরে। যদি থাকে তাহলে একটু জানালে আর কি খুব ভালো হয়। হ্যাঁ, ঠিকই বলেছ। বুদ্ধিটা তুমি খারাপ দাওনি। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলতো? আমার না সেরকম কিছু অভিজ্ঞতাটা নেই। আমাকে যদি কেউ একটু বুঝিয়ে দেয়, বলে দেয়, তাহলে আশা করি আমি পারবো করতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বুদ্ধিটা খুব ভালো দিয়েছো তুমি কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে আমি যখন এই প্রকল্পটা শুরু করবো তাহলে আমার এটা কত সময় লাগবে? মানে কতদিনে আমার এটা শেষ হবে? আমি যে এই প্রকল্পটা ধরো করা শুরু করি। তাহলে আমার এটা কতদিন লাগতে পারে? কতদিনের মধ্যে শেষ হবে? ওটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ধরো আমি তো তোমাকে বললাম যে একটা কাজ করতে চাইছি। তো এবার ধরো যদি আমি কাজ একটা পেয়ে যাই। তো কাজের মাথায় তো আমার আবার হাতের সময় নাও হতে পারে। তাই আর কি আমি ভাবছি যে

যখন নিজের প্রকল্পটা জমা দিয়েছিলে তো তোমার কতদিনে ওটা সমাপ্ত হয়েছিল আর কি? আচ্ছা, তোমার দশ থেকে পনেরো, পুরনো সো উম ক্ষমা করো। তোমার পনেরো দিন লেগেছিল। তোহালে তাহলে ধরো। হ্যাঁ। তাহলে ধরো যদি আমি করতে লাগি আর তার মাঝখানে যদি আমি কাজও করি। আর তাহলে আমাকে ধরে রাখো, পনেরো কুড়ি দিনের মধ্যে শেষ করতে আমি পারব?

আচ্ছা। তাহলে?